আমি দেখতে পাচ্ছি যে এটা পার্ক আছে।

পার্ক -এর মধ্যে বাচ্চাগুলো খেলছে। পার্ক -টা বেশ দেখতে সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট ঘাস আছে। পাশে বড় বড় গাছ আছে। তালগাছ ফালগাছ হবে । বড় বড় খুব ভালো লাগছে পার্কটা দেখে।

তার পেছনে দেখতে পাচ্ছি কতগুলো মহিলারা বসে আছে । এটা হচ্ছে একটা ডাক্তারখানা হতে পারে ঠিক আমি জানি না ।

এটা একটা ঘুগনি দোকান।

আমি দেখতে পাচ্ছি যে এটা একটা বাজার।